উপরের বোটটিতে কিছু বাংলা দিয়ে ল্যাখা রয়েছে।

আমি এখানে একটা বাইকের শো রুম দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলি ছোট্ট ছোট্ট সবুজ রঙের ঘাস রয়েছে।

সাদা রঙের দুইটা টেবিল ফ্যান রয়েছে।

আমি একটা দোকান দেখতে পাচ্ছি।

কাঁচের আলমারিতে অনেকগুলি মিষ্টি রয়েছে।

নিচে সাদা রংয়ের টাইলস লাগানো লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা আমি দোকান দেখতে পাচ্ছি।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে ও হাঁটতে দেখা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলি গাস লক্ষ করা যাচ্ছে।

আরো একটা রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।

নিচে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস দেখা যাচ্ছে।

উপরে কয়েকটা কালো রঙের লাইনের তার লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি ঠাকুরের মূর্তি লক্ষ করা যাচ্চে।

উপরে অনেকগুলি ফুলের টব রয়েছে।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

কয়েকজন মানুষ বসে ও দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা নদী দেখতে পাচ্ছি।

ছোট বড় অনেকগুলি গাছ রয়েছে।

ছোটো বড়ো অনেকগুলি গাস রয়েছে।

কাঠের আলমারিতে অনেকগুলি জামা রয়েছে।